পাশের দেওয়ালে লেখা রয়েছে এ_টি_এম জিরো ওয়ান ফ্রম সেভেন ।

চারিদিকে ক্ষেত এবং ক্ষেতের মাঝে রয়েছে দুটি পাশাপাশি পুকুর।

যেরকম একটি কোণায় রয়েছে একটি এ_সি ।

এখানে আমরা মাকফিট কম্পানির তিনটা ডৌড়ানোর মেশিন দেখতে পারছি।

ওপরে রয়েছে একটি সুন্দর শেল্ফ যার পাশেই রয়েছে সিঁড়ি।

ত্রিপুরা আগরতলায় অভিনগরে অবস্থিত একটি দেবতা মন্দির মন্দিরটির নাম পুথিবা দেবতা বাড়ি।

একটি প্রতিভা ওয়েলফেয়ার কালচারাল সোসাইটির।

প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরটির গেট ।

হলুদ রঙের যার দুইদিকে রয়েছে ওয়াল দেওয়ানো।

অনেকগুলা আম গাছ দেখতে পাচ্ছি এবং বিদ্যালয়ের দেওয়ালে--

বড়ো এবং লম্বা একটি স্কুলের মতন বিল্ডিং ।

এবং নানারকম ফুল যেমন- হলুদ এবং সাদা ফুল দিয়ে--

এটি ফাইভ স্টার হোটেলের ছবি।

খ্রিস্টানদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অনেকগুলা মানুষ বসে রয়েছে তাদের সাংস্কৃতিক পোশাক--

ভিতরে ভাঁজ করা রয়েছে অনেকগুলা ঝুলানো রয়েছে।

রয়েছে একটি ছোটো বাসস্থান এবং নদীর--

একটি গাছের ফার্ম যেখানে আমরা বস্তায় মধ্যে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি।

ফার্মের ভিতরে অনেক ধরনের গাচ রয়েচে।

একটি খুব সুন্দর ধর্মীয় স্থান যেখানে--

আগরতলায় অবস্থিত রবীন্দ্র ভবন যা--

গেটের উপর আমরা দ্য রিদম স্টার একাডেমি --